লিব্রিঅফিস সিএএলসি -এ ডেটা বা তথ্য নিয়ে কাজ করা সংক্রান্ত এই টিউটোরিয়াল এ আপনদের স্বাগত জানাচ্ছি
এই টিউটোরিয়াল এ আমরা শিখব ফিল টুল এবং সিলেকশন লিস্ট এর ব্যবহার
শিট গুলির মধ্যে তথ্য আদানপ্রদান
তথ্য মুছে ফেলা তথ্য প্রতিস্থাপন কোন তথ্যের আংশিক পরিবর্তন
এখানে আমরা অপারেটিং সিস্টেম হিসেবে উবুন্টু লিনাক্স ১০০৪ এবং লিব্রিঅফিস সংকলন এর সংস্করণ ৩৩৪ ব্যবহার করছি
স্প্রেডশীট এ তথ্য যোগ করা খুব কষ্টসাধ্য হতে পারে কিন্তু ক্যালক এ এটি অনেক সহজে করার বিভিন্ন উপায় আছে
একটি সহজ পদ্ধতি হল মাউস দিয়ে টেনে এক সেলের বিষয়বস্তু অন্য সেলে আনা
তবে ক্যালক এ কোনো তথ্য খুব সহজে বারবার লেখার জন্য আরো কিছু টুল আছে
এই টুল গুলি হল ফিল টুল সিলেকশন লিস্টস
এগুলি একটি ডকুমেন্টের একাধিক শীটে তথ্য লিখতে কাজে লাগে
আমরা এগুলি এক এক করে শিখব
personal finance trackerঅডস ফাইল টি খুলুন
ফিল টুল একটি শীট এর মধ্যে তথ্য ডুপ্লিকেট বা প্রতিলিপি করতে সাহায্য করে
এখন ধরুন আমরা personal finance trackerঅডস ফাইল এর কস্ট কলামের তথ্য পাশের সেল গুলিতে লিখতে চাই
তাহলে প্রথমে যে সব তথ্য লিখতে হবে সেগুলি সব নির্বাচিত করার জন্য যে সেল এ ৬০০০ লেখা আছে সেটিতে ক্লিক করুন
এখন মাউস এর বাম বাটন টিপে ধরে যে সেল এ ২০০০ আছে সেই পর্যন্ত মাউস টেনে আনুন
যে সেলে তথ্য কপি করা হবে সেটিও নির্বাচিন করুন
এবার মাউস এর বাম বাটন ছেড়ে দিন
মেনু বারের এডিট বিকল্পে ক্লিক করুন
এবার ফিল বিকল্পে ক্লিক করুন
পপ ইউপি মেনু থেকে রাইট বিকল্পে ক্লিক করুন
দেখুন কস্ট কলামের তথ্য পার্শ্ববর্তী সেলগুলিতে কপি হয়ে গেছে
আবার পূর্বাবস্থায় ফিরে আসা যাক
ফিল টুল এর একটি আরো জটিল ব্যবহার হল সীট এ তথ্য হিসাবে কোনো সিরিস বা শ্রেণী লেখা
সপ্তাহের দিন এবং বচ্ছরের মাসের সম্পূর্ণ এবং সংক্ষিপ্ত রূপগুলি নিয়ে সিএএলসি এ তালিকা আছে
আপনি এটি ব্যবহার করে নিজে তালিকা বা লিস্ট বানাতে পারবেন
এখন এই শিট এ একটি নতুন শিরোনাম ডেস যোগ করুন
এর নীচে সিএএলসি ব্যবহার করে সপ্তাহের সাতটি দিন লেখা হবে
ডেস শিরোনামের নীচের সাতটি সেল নির্বাচন করুন
এখন মেনু বারের এডিট বিকল্পে ক্লিক করুন এবং ফিল বিকল্পে যান
মেনুর সিরিস বিকল্পে ক্লিক করুন
একটি ডায়লগ বক্স দেখা যাচ্ছে যার শিরোনাম হল ফিল সিরিস
সিরিস টাইপ শিরোনামের নীচে অটোফিল বিকল্পে ক্লিক করুন
স্টার্ট ভ্যালিউ ক্ষেত্রে সপ্তাহের প্রথম দিন অর্থাৎ সান্ডে লিখুন
আগে থেকেই বৃদ্ধি হিসাবে 1 ধার্য করা আছে
এবার ওক বাটনে ক্লিক করুন
দেখুন সেল গুলিতে দিনগুলি স্বয়ংক্রিয়ভাবে ভরে গেছে
আপনি এই পদ্ধতিতে শুধুমাত্র সপ্তাহের দিন মাস বা বচ্ছর লিখতে পারবেন কারণ এগুলিই সিএএলসি এ আগে থেকে থাকে
ক্রমিক তথ্য স্বয়ংক্রিয়ভাবে ভরার আরেকটি উপায় হল সেল এ সান্ডে লিখুন এবং এন্টার টিপুন
এরফলে কলামের পরবর্তী সেল এ কার্সর চলে যাবে
যে সেলে সান্ডে লেখা ছিল সেখানে ফিরে যান
দেখুন সেটির নীচের ডানদিকের কোনে একটি ছোট কালো বাক্স আছে
মাউস দিয়ে ওই কালো বাক্সে ক্লিক করুন
ওটিকে নীচে টানুন যতক্ষণ না পর্যন্ত ডিসপ্লে box এ স্যাচারডে দেখতে পাচ্ছেন
মাউস এর বাটন ছেড়ে দিন
সেলগুলি স্বয়ংক্রিয়ভাবে সপ্তাহের দিন দিয়ে ভরে গেছে
এই কৌশলটি ক্রমিক তথ্যর জন্য কাজ করে
আবার পূর্বাবস্থায় ফিরে যাওয়া যাক
আপনি শুরুর সংখ্যা শেষ সংখ্যা এবং বৃদ্ধির মান নির্দিষ্ট করে একটি ফিল সিরিস তৈরী করতে পারেন
এটি দেখানোর জন্য আ1 থেকে আ7 পর্যন্ত ক্রমিক সংখা গুলি মুছে দিন
এই নম্বরগুলি মুছে দিয়ে আ2 থেকে আ7 পর্যন্ত সেল গুলি আবার নির্বাচন করুন
এখন মেনুবারের এডিট ক্লিক করুন
এবার ফিল এবং সিরিস বিকল্পদুটিতে ক্লিক করুন
একটি ডায়লগ বক্স দেখা যাচ্ছে
এখন সিরিস type এ লিনিয়ার বিকল্পটি আগে থেকেই নির্বাচন করা না থাকলে সেটি নির্বাচন করুন
স্টার্ট ভ্যালিউ ক্ষেত্রে প্রথম ক্রমিক সংখ্যা অর্থাৎ 1 লিখুন
এন্ড ভ্যালিউ ক্ষেত্রে শেষ সংখ্যাটি লিখুন অর্থাৎ 6
ইনক্রিমেন্ট বা বৃদ্ধির মান 1 নির্দিষ্ট করুন
শেষে ওক বাটনে ক্লিক করুন
দেখুন সেল গুলি স্বয়ংক্রিয়ভাবে ক্রমিক সংখ্যা দ্বারা পূর্ণ হয়ে গেছে
সবকটি ক্ষেত্রেই ফিল টুল সেলগুলির মধ্যে সাময়িক যোগসূত্র তৈরী করে
সেলগুলি ভর্তি হয়ে যাবার পর সেগুলির মধ্যে আর কোনো যোগাযোগ থাকে না
কাজ দ্রুত করার জন্য ফিল টুল ছাড়াও সিলেকশন লিস্টস আছে এটি শুধুমাত্র পাঠ্য লেখার ক্ষেত্রেই ব্যবহার্য
আমরা পরবর্তী টিউটোরিয়াল এ এইগুলির সম্পর্কে আলোচনা করবো
ফিল টুলস এবং সিলেকশন লিস্টস সম্পকে জানার পর এবার শিট গুলির মধ্যে বিষয়বস্তু আদানপ্রদান করা নিয়ে আলোচনা করা যাক
সিএএলসি এ একই তথ্য একাধিক শিট এর একই সেল এ লেখা যায়
অর্থাৎ এর দ্বারা একই লিস্ট অনেক শিট আলাদা করে লেখার থেকে একসাথেই লেখা যায়
personal finance trackerঅডস ফাইলে সম্পূর্ণ তথ্যই শীট 1 এ আছে
এখন আমরা চাই শীট 2 এমনকি শীট 3 তেও শীট 1 তথ্যই দেখাক
তাই মেনু বারের এডিট এ এবং তারপর শীট বিকল্পে ক্লিক করুন
এবার সিলেক্ট ক্লিক করুন
এখন এই ডায়লগ বক্স এ শিফট কী ব্যবহার করে শীট 1 শীট 2 এবং শীট 3 বিকল্প গুলি নির্বাচন করুন
এবার ওক বাটন এ ক্লিক করুন
এটি আমাদের শীট 1 এ ফিরিয়ে আনে
এখন শীট 1 এ কিছু তথ্য লেখা যাক
উদাহরণস্বরূপ ফ12 নামের সেলে লেখা যাক থিস উইল বে ডিসপ্লেইড ওন মাল্টিপল শীটস
শীট 2 এবং শীট 3 ট্যাব দুটিতে পরপর ক্লিক করুন
দেখুন প্রত্যেকটি শিট এই ফ12 নামের সেল এ একই তথ্য আছে
আবার পূর্বাবস্থায় ফিরে আসা যাক
এরপর আমরা সেলের তথ্য মুছে ফেলা এবং তথ্য পরিবর্তন করার বিভিন্ন পদ্ধতি শিখব
সেলের বিন্যাস পরিবর্তন না করে শুধুমাত্র তথ্য মুছে ফেলতে সেল টি নির্বাচন করুন
দেখুন সেলের ডেটা ইনপুট লাইন ক্ষেত্রে দেখা যাচ্ছে
এখন কীবোর্ডের Backspace বাটন টিপুন
দেখুন লেখাটি মুছে গেছে
আবার পূর্বাবস্থায় ফিরে আসা যাক
কোনো সেল এর তথ্য পাল্টাতে সেই সেলটি নির্বাচন করুন
পুরোনো তথ্যের উপর লিখুন
নতুন তথ্য আগের লেখার বিন্যাসটি বজায় রাখবে
আবার পূর্বাবস্থায় ফিরে আসা যাক
একটি সেলের পুরো বিষয়বস্তু না মুছে সেটির আংশিক পরিবর্তন করতে সেই সেল টিতে ডাবল ক্লিক করুন
এখন প্রয়োজনমত কার্সার সরিয়ে আপনি সেল এর তথ্যের পরিবর্তন করতে পারেন
আবার পূর্বাবস্থায় ফিরে আসা যাক
এখানেই লিব্রিঅফিস সিএএলসি এর এই কথ্য টিউটোরিয়াল টি সমাপ্ত হল
এতে আমরা শিখেছি ফিল টুলস এবং সিলেকশন লিস্টস ব্যবহার করে কাজ দ্রুত করা
শিট গুলির মধ্যে তথ্য আদানপ্রদান
তথ্য মুছে ফেলা তথ্য প্রতিস্থাপন তথ্যের অংশিক পরিবর্তন
এই লিঙ্ক এ উপলব্ধ ভিডিও টি দেখুন
এটি স্পোকেন টিউটোরিয়াল প্রকল্পটি সারসংক্ষেপে বোঝায়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
স্পোকেন টিউটোরিয়াল প্রকল্পর দল কথ্য টিউটোরিয়াল গুলি ব্যবহার করে ওয়ার্কশপ সঞ্চালন করে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
স্পোকেন্ টিউটোরিয়াল্ তাল্ক টো a টিচার প্রকল্পের অংশবিশেষ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
শুভবিদায়